এবং পাঠকদের কাছে একটি অমূল্য রতন হিসেবে প্রকাশিত হয়।

এই রচনাটিতে আমরা মৃণালিনী নামের একটি চরিত্রের নাম পাই।

এবং পরবর্তীকালে তার দুটি সন্তান হয় অপু ও দুর্গা নামে আমরা চিহ্নিত করে থাকি।

এটি পরবর্তীকলে আমাদের চলচ্চিত্রতেও প্রকাশিত হয় এবং বহু বিশিষ্ট লোক এটির ওপর অনেক ধরনের কাজ করে গেছে।

এরপর যেটা আসে সেটা দুর্গা চরিত্র যেখানে আমরা দূর্গার এবং যে মৃনালী রায়ের পরমে তার ওপরে লেখা হয়েছিল

এই দূর্গার চরিত্রটি মানুষের মনে খুব বেদনাদায়ক একটি চারিত চরিত্র হিসেবে প্রকাশ পায়।

আমরা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ছোটবেলা থেকে শুনে আসছি তাদের মধ্যে চাঁদের পাহাড় রচনাটি একটি অমূল্য রত্ন হিসেবে চিহ্নিত থাকে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লেখার মধ্যে তার প্রচুর প্রতিভার প্রকাশ পায়।

তিনি শুধু মাত্র লেখক ছিলেন না তিনি সৎ একজন ভালো সুক্ষ্যত চারিত্রিক এবং সৎ মানুষও ছিলেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি the song of the road অনুবাদ করেছিলেন টি ডব্লু ক্লার্ক এবং তারাপদ মুখার্জী দুজন এসঙ্গে মিলে

পরবর্তীকালে পথের পাঁচালি ল কম্প্লেন্ট নামে ফরসিতে অনুবাদ করা হয়েছিল

এবং এখানে আমরা বুঝতে পারি যে পৃথিবীর মনে এ ভারতবর্ষের বাইরেও বিভূতিভূষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতটা জনপ্রিয় ছিল

এবং বি বিদেশের অনেক অনেক জায়গায় অনেক লেখকরা এনার প্রচুর কাব্য উপন্যাস তাদের নি নিজের ভাষায়

এরপরে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি

সম্ধন্ধে একটু কিছু বিস্তারিত জানব

নিশ্চিন্তপুরের গ্রামের ওপর এই পথের পাঁচালি উপন্যাসটি লেখা হয় যেটি ছিল তার নিজস্ব গ্রাম

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শৈশব পথের পাঁচালির মধ্যে অনেক জায়গায় প্রকাশ পায় এবং সেখানে তিনি নিজেকে অপু হিসেবে গণনা করেছেন

পরিস্থিতি নিজের জিবনে ম এ সেই পেয়েছে বা বুঝেছে সেগুলো আমরা বুঝতে পারি

আরে ব্যাস কে ফোন করেছেxa0এটা!

কেমন আছিস? কী করছিস?

হ্যাঁ আমি এই ঠিকঠাক ই আছি তুই কেমন আছিস?

Calcutta University

হ্যাঁ সবাই ঠিকঠাক ই আছে

ভালই আছে তবে মাঝখানে একটু বাবার শরীর খুব খারাপxa0হয়েxa0গেছিলো

সেরম কিছু বড়সড় হয়নি

শুধু শুধু চিন্তা করবি আবার এতটা রাস্তা যদি আসা যাওয়া করবি তারxa0জন্যxa0জানাইনি

বলে কী তুই জানাবি না আজব তো

ও কি করছিস এখনxa0?

এইতো ঘরে বসে আছি তা Free ছিলাম একটু তাই ভাবলাম তোকে অনেক দিন ফোন করা হয়নাxa0তাইxa0একটুxa0করি

ও বাহ! কি সৌভাগ্য আমার Time হয়েছে তাহলে

এ আর বল

পড়াশোনা ঠিকঠাক মতোxa0চলছেxa0তো?

হ্যাঁ এখন তো চলছে তারমধ্যে পুজোর আগে Semester আছে তো তার জন্যই একটু পড়াশোনা Preparationনিচ্ছি চলছে আর এই কদিন আর Attendance তো কলেজ এর আছেই ওটার জন্য রোজই কলেজে যেতে হচ্ছে এই ভয়ঙ্কর গরম আর রোদের মধ্যে

হ্যাঁ একটু খানি ওগুলো খেয়াল রেখেxa0চলিস

না হয় এখন থেকে শুরু করলি কিন্তু

সে তো ঠিকই সেই একটু

এদিকওদিক করে তাও চলছে Preparation আর বল দিদি তোর অফিস জীবন কেমন চলছে?

বুঝলাম আর আর যে তুই যে একটা সরকারি চাকরির

সেটা কি এখন চলছে নাকি বন্ধ করে দিয়েছিস?

ওই অফিস থেকে এসে যেদিন ধর একটু বেশি চাপ থাকে সেদিন কার তো আমি একটু ক্লান্ত হয়েই

সেই জন্য মাঝে দু তিন দিন Gap পড়ে যায়

আচ্ছা দিদি একটা কথা বলার ছিল বলবো?

উফ খালি বকিস কেন রে এত সারাক্ষণ খালি তুই একটা কথা জিজ্ঞেস করবি

আমি এটাই বলতে চাইছিলাম যে

চাপ নিস না তাহলে তো খুবই ভালো গত বছর তো তোরাও আসলি না

তাও একটা দুটো দিন ওই বন্ধুদের সাথে

হ্যাঁ আমারও একটু মানে একটু চাপ চলছিল তো আর বাবামা ও একটু বেরোতে চায়নি সেজন্য তাই আসা হয়নি

একদম একদম এবারের পুজোতে একদম ঢুকে যাব তোদের বাড়ি ওখানে থাকবো

yayতাহলে তো খুব মজা হবে অনেক

হ্যাঁ তাতো নিশ্চয়ই

এক মানে ধর ঢুকে যাচ্ছি তৃতীয়ার দিনে

পঞ্চমী থেকে ধর আমরা বেরোই তাহলে